জাভা তে ইনস্টেন্স ফিল্ডস ইনস্ট্যান্স ফীল্ড এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে ইনস্ট্যান্স ফীল্ডস সম্পর্কে শিখব
ইনস্ট্যান্স ফ়ীল্ডস অ্যাক্সেস করা
এবং এদের মডিফায়ার্স
এটির নাম এমনি কেন
এখানে উবুন্টু 1110 ওএস জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে এক্লিপসে ব্যবহার করে ক্লাস তৈরী সম্পর্কে জানতে হবে
আপনাকে ক্লাসে অবজেক্ট তৈরী সম্পর্কেও জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়াল জন্য আমাদের ওয়েবসাইট দেখুন
আমরা জানি যে অবজেক্ট ফীল্ডে তাদের নিজস্ব স্থিতি সংরক্ষণ করে
এটি স্ট্যাটিক কীওয়ার্ড ছাড়া ঘোষিত হয়েছে
আমরা এই সম্পর্কে পরের টিউটোরিয়ালে শিখব
non স্ট্যাটিক ফীল্ডস ইনস্টেন্স ভ্যারিয়েবল বা ইনস্টেন্স ফীল্ডস নামেও পরিচিত
আমাদের তৈরী করা স্টুডেন্ট ক্লাসে ফিরে যাই
এখানে roll no এবং নামে হল ক্লাসের ইনস্ট্যান্স ফীল্ড
এখন এটি এক্সেস করা শিখব
এটি করতে আমাদের তৈরী করা টেস্টস্টুডেন্ট ক্লাস খুলুন
আমরা দ্বিতীয় অবজেক্ট তৈরি করতে এই স্টেটমেন্ট মুছতে পারি
আমরা প্রিন্টলন স্টেটমেন্ট ও মুছে ফেলতে পারি
স্টাড1 এবং ডট অপারেটর ব্যবহার করে স্টুডেন্ট ক্লাসের রোল নো এবং নামে ফীল্ড এক্সেস করব
এখন লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং ডবল উদ্ধৃতিতে থে রোল নাম্বার আইএস তারপর স্টাড1 ডট বিকল্প থেকে roll no এন্টার টিপুন এবং তারপর সেমিকোলন
পরের লাইনে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং উদ্ধৃতিতে থে নামে আইএস স্টাড1 ডট বিকল্প থেকে নামে এন্টার টিপুন এবং তারপর সেমিকোলন
এখন এই জাভা ফাইলটি সংরক্ষণ করে রান করুন
Ctrl S এবং Ctrl ফ11 টিপুন
প্রদর্শিত আউটপুট হল থে রোল নাম্বার আইএস 0
এবং থে নামে আইএস নাল
কারণ কোনো আমরা ভ্যারিয়েবল কোনো ভ্যালুতে ইনিসিয়েলাইজ করিনি
জাভাতে ফীল্ডসের রেন্ডম ভ্যালু থাকে না
মেমরি বরাদ্দের পর ফীল্ডসকে নাল থেকে জেরো তে ইনিসিয়েলাইজ করা হয়েছে
এটি কনস্ট্রাক্টর দ্বারা করা হয়
আমরা এই সম্পর্কে পরে শিখব
এখন ফীল্ডসকে স্পষ্টভাবে ইনিসিয়েলাইজ করে আউটপুট দেখব
লিখুন ইন্ট roll no 50 পরের লাইনে স্ট্রিং নামে ডবল উদ্ধৃতিতে রাজু
এখন ফাইল সংরক্ষণ করে রান করুন
Ctrl S এবং Ctrl ফ11 টিপুন
আউটপুট হল থে রোল নাম্বার আইএস 50
থে নামে আইএস রাজু
কারণ আমরা স্টুডেন্ট ক্লাসে ভ্যারিয়েবল স্পষ্টভাবে ইনিসিয়েলাইজ করেছি
এখানে আমরা দেখি যে ফীল্ডসের কোনো মডিফায়ার বা ডিফল্ট মডিফায়ার নেই
ক্রিয়েটিং ক্লাসেস এ আলোচিত মডিফায়ারস কল করুন
আমরা ফীল্ডসকে এক্সেস করতে পারি কারণ উভয় জাভা ফাইল একই প্যাকেজে রয়েছে
আমরা দেখতে পারি যে এখানে তারা একই ডিফল্ট প্যাকেজে রয়েছে
আমরা প্যাকেজ সম্পর্কে পরে শিখব
মডিফায়ারকে প্রাইভেট এ বদলান
ফীল্ড ঘোষিত করার আগে লিখুন প্রাইভেট
তাই লিখুন প্রাইভেট ইন্ট roll no50 পরের লাইনে প্রাইভেট স্ট্রিং নামে Raju এখন ফাইলটি studentজাভা রূপে সংরক্ষণ করুন
আমরা দেখি যে teststudentজাভা ফাইলে এরর রয়েছে
এরর চিহ্নের উপর মাউস রাখুন
থে ফিল্ড স্টুডেন্ট ডট রোল নাম্বার আইএস নট ভিজিবল
থে ফিল্ড স্টুডেন্ট ডট নামে আইএস নট ভিজিবল
কারণ প্রাইভেট ফীল্ড শুধুমাত্র তাদের নিজের ক্লাসের মধ্যে এক্সেস করা যেতে পারে
roll no এবং নামে এক্সেসের চেষ্টা করতে পারে
আপনি দেখবেন যে কোনো এরর ছাড়া তাদের এক্সেস করতে পারেন
এখন মডিফায়ারকে প্রটেক্টেড এ পরিবর্তন করি

এখন ফাইলটি সংরক্ষণ করুন এবং প্রোগ্রাম রান করুন
কনসোলে প্রদর্শিত আউটপুট হল থে রোল নো আইএস 50 এবং থে নামে আইএস রাজু
এর কারণ হল প্রটেক্টেড ফীল্ডস একই প্যাকেজের মধ্যে এক্সেস করা যেতে পারে
এখন দেখি যে এই ফীল্ডসের নাম এমনি কেন
এমনি বলা হয় কারণ তাদের ভ্যালু ক্লাসের প্রতিটি ইনস্ট্যান্সের জন্য পৃথক
অন্য কথায় ক্লাসের প্রতিটি অবজেক্টের অনন্য ভ্যালু হবে
এখন টেস্টস্টুডেন্ট ক্লাসে ফিরে যাই
এখানে আমরা স্টুডেন্ট ক্লাসে আরেকটি অবজেক্ট তৈরী করব
তাই পরের লাইনে লিখুন স্টুডেন্ট স্পেস স্টাড2 নিউ স্পেস স্টুডেন্ট ওপেনিং এবং ক্লোসিং ব্রেকেট সেমিকোলন
এখন আমরা উভয় অবজেক্টকে টেস্টস্টুডেন্ট ক্লাসে ইনিসিয়েলাইজ করব
পরের লাইনে লিখুন স্টাড1 ডট বিকল্প থেকে roll no এন্টার টিপুন 20 সেমিকোলন
পরের লাইনে লিখুন স্টাড1 ডট বিকল্প থেকে নামে এন্টার টিপুন ডবল উদ্ধৃতিতে রামু সেমিকোলন এন্টার টিপুন
এইভাবে প্রথম অবজেক্টের জন্য ফীল্ড ইনিসিয়েলাইজ করেছি
এখন দ্বিতীয় অবজেক্টের জন্য ইনিসিয়েলাইজ করব
লিখুন স্টাড2 ডট বিকল্প থেকে roll no 30 সেমিকোলন
এরপর স্টাড2 ডট বিকল্প থেকে নামে ডবল উদ্ধৃতিতে শ্যামু সেমিকোলন এন্টার টিপুন
এখন প্রিন্টলন স্টেটমেন্টের পর লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং ডবল উদ্ধৃতিতে থে রোল নাম্বার আইএস স্টাড2 ডট বিকল্প থেকে roll no এবং সেমিকোলন
সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং ডবল উদ্ধৃতিতে থে নামে আইএস স্টাড2 ডট বিকল্প থেকে নামে এবং সেমিকোলন
এখন ফাইল সংরক্ষণ করে রান করুন
Ctrl S এবং Ctrl ফ11 টিপুন
প্রাপ্ত আউটপুট হল থে রোল নো আইএস 20 থে নামে আইএস রামু থে রোল নো আইএস 30 থে নামে আইএস শ্যামু
এখানে স্টাড1 এবং স্টাড2 দুটি ভিন্ন অবজেক্টকে বোঝায়
এর মানে দুটি অবজেক্টের অনন্য ভ্যালু রয়েছে
এখানে প্রথম অবজেক্টের ভ্যালু হল 20 এবং রামু
দ্বিতীয় অবজেক্টের ভ্যালু হল 30 এবং শ্যামু
এখন আরেকটি অবজেক্ট তৈরী করি
তাই লিখুন স্টুডেন্ট স্পেস স্টাড3 নিউ স্পেস স্টুডেন্ট ওপেনিং এবং ক্লোসিং ব্রেকেট সেমিকোলন
এখন আমরা তৃতীয় অবজেক্টের ভ্যালু প্রিন্ট করব
এখন লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং ডবল উদ্ধৃতিতে থে রোল নাম্বার আইএস স্টাড3 ডট বিকল্প থেকে roll no সেমিকোলন
পরের লাইনে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী এবং ডবল উদ্ধৃতিতে থে নামে আইএস স্টাড3 ডট বিকল্প থেকে নামে সেমিকোলন
ফাইল সংরক্ষণ করে রান করুন
Ctrl S এবং Ctrl ফ11 টিপুন
আমরা দেখতে পারি যে তৃতীয় অবজেক্টে ভ্যালু হল 50 এবং রাজু
এর কারণ হল স্টুডেন্ট ক্লাসের ফীল্ডকে 50 এবং রাজু তে ইনিসিয়েলাইজ করেছি
এখন ফীল্ডকে ডি ইনিসিয়েলাইজ চেষ্টা করে তৃতীয় অবজেক্টের আউটপুট দেখি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ইনস্ট্যান্স ফীল্ড সম্পর্কে
ডট অপারেটর ব্যবহার করে ফীল্ড এক্সেস করা
ইতিমধ্যে তৈরি করা টেস্ট এমপ্লয়ী ক্লাসে ইএমপি2 অবজেক্ট তৈরী করা
ডট অপারেটরের মাধ্যমে দুটি অবজেক্টের ভ্যালু ইনিসিয়েলাইজ করা
প্রথম অবজেক্টের জন্য 55 এবং প্রিয়া দ্বিতীয় অবজেক্টের জন্য 45 এবং সন্দীপ ব্যবহার করুন
আউটপুটে উভয় অবজেক্টের ভ্যালু প্রদর্শন করুন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
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ